একটা গামলি আছে তাতে অনেকগুলো সিং মাছ আছে সিং মাছের সুর আছে লেজ আছে কাঁটা আছে।

আ হচ্ছে একটা পুরোনো আ মানে পাঁচিল আছে যেখানে বন- বঙ্গল ভরা পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে অনেক গুলো গাছ পোলের উপর হয়ে আছে।